আর পিছনে দুটো লোক লাল রঙের জামা সাদা রঙের জামা আকাশটা সাদা ।

আর একটা নীল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। আর অনেক আঁ আর একটা রাস্তা আছে।

একটি মেয়ের জামা সাদা রঙের সবুজ প্যান্ট এ নীল প্যান্ট আর একটি মেয়ের ছু অ্যা--

ফলের দোকান। আপেল আঙ্গুর আহ দ পিয়ারা-আ --

গেট -এর পাশেতে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা মেয়ে এবং একটা বউ দাঁড়িয়ে আছে।

বো বোরখা পরে আ আ তার পরে রাস--

আর রাস্তা আছে আর লোকটা কে আমি চি চিনি না আর বড় গাছ আছে বড় বড় গাছ আছে ।

এই ব্যাংক -এর গেট দেখছি নীল সবুজ মতন আর

তারপর দেখছি যে বড় রাস্তা।

একটা এটা একটা অফিস । ল্যাপটপ রয়েছে একটা লোকের হাতে ঘড়ি একটা লোক বসে আছে চেয়ার এ--